birthday treat তুমি বোলো কবে নেবে আজকে সন্ধ্যা বেলা মু না গো আজকে সন্ধ্যাবেলা তো হবে না কালকে সন্ধ্যাবেলা কালকে না হয় চলো

অরে না না না treat দেব যখন ভালো ভাবেই দেব না গো বিরিয়ানি আমি এখনো খেতে পারি না বাপরে আসলে বিরিয়ানি আগে আমার রো ভালো লাগতো আমি যখন আগে খেতাম এবার কি হয়েছে বলতো প্রায় তিন বার বোধয় এরকম হয়েছে বিরিয়ানি খাওয়ার পরে রাত্রে বেলা গিয়ে আবার পেট ব্যাথা গিয়ে বমি পেট খারাপ হয়ে এরকম বাজে অবস্থা এরকম তিনবার হয়েছে এবার তার পর থেকে আমি যতবারই খাই ওই যে বিরিয়ানির smell টা যেটা হয় যেটা দিলে বিরিয়ানির smell টা হয় ওই জিনিসটা যদি একফোঁটাও আমার পেতে যাই বাস আমার অবস্থা খারাপ হয়ে যাই বমি হয়ে পেট

হ্যা এই জন্য তো আমাকে রাগই আমার বন্ধুরা যে তুই বাঙালি না মনে হয় না তুই মাছ খাস না বিরিয়ানি খাস তার পর আরেকটা রা বাঙালিরা দুপুরে ঘুমাই না না দুপুরে কোনোদিন ঘুমাস কোনো কিছুই না

কি আর বলবো মাছটা মানে favorite ওরকম পছন্দ না যতটা না আমার পনির পছন্দ তবে খাই আর খেতে গেলেও পেটি ছাড়া আমি খাই না

আ হে মানে fitness class তো না ওই যে আমি নাচের এ যেতাম তো ওখানেই আমাদের নাচ করানোর আগে হু হে পুরো homework করতো তো ওটাই হয়ে যেত আমার

সরস্বতী পূজায় হ্যাগো করার ইচ্ছা নাচ ছিল কিন্ত ওই তো exam ছিল যেহেতো মা আবার বললো যেথাক এখন আবার নাচ টাচ করবি আবার time west হবে তো ওই জন্যই এই বছরটা থাক পরের বছর না হয় আবার করিস তো আমি ভাবলাম যে ঠিক আছে exam তো একবারই হবে exam তা দিয়ে নেই পরের বছর করবো আবার তাই আর করা হয়নি

এ বছর করবো আমি ভেবে রেখেছি ঠিক আছে তোমরা একটু saffat করো তাহলে আমি পুরো confidently করতে পারব না

হু না accholy hippo টাও আমার radical করার ইচ্ছা আছে radical বলতে ধরো একটা sort কোনো কোনো একটা romantic হোক বা sadfrom হোক যাই হোক তার উপর প্রত্যেকটা এর অনুযাই তুমি stepfollow করে একটা choreograph করলা বা কোনো radical উপর radical follow করে তুমি একটা নাচ টা করলাতো ওটাই accholy radical হ্যা ওটা এখন song উপর depend করছে যে কোনটার সাথে কোনটা mass করবে duet এ টের পাটনার ওর নাম ইয়ে ছিল গৌরব ছিল

আ মু song তো এখনো সেরকম ভাবিনি দেখছি এখন আমি কোনটা ভালো লাগে বেশ যেহেতু fresher তো জমাতেও হবে stage টা তো একটু ওরকম নাচই

এ বাবা আজকেই বোলো না দাড়াও কয়েক দিন আরে না না এখন লিখো না এখন লিখো না এই তুমি ফাঁসিয়ে দিচ্ছ আমাকে দাড়াও সবাই একসঙ্গে নামটা দিক তখনি আমি নামটা দিয়ে দেব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

যা বলা যায় অনেকের বাংলা মানে তো অনেক আছে তো আমাদের কাছে news বলতে গেলে আমি প্রথমেই বলবো news এমন একটা জিনিস কিংবা খবর এমন একটা জিনিস দেখো তোমার আমার পক্ষে বাড়িতে বসে সবটা জেনে নেওয়া মানে আমাদের চারপাশে কিংবা আমাদের চারপাশের দেশে কিংবা বাইরে আহ এই এই সবকিছু আমাদের পক্ষে বাড়িতে বসে জানা সম্ভব নয় একদমই তাই সেটার জন্য সেটা জানার জন্য আমাদের

যেটা থেকে আমাদের বলতে হম হম গেলে দিনের শুরু হয় সবার হম সবারই দিনের শুরুটা এই একটা খবর কাগজেই এই জিনিসটা থেকেই সবার এটা শুরু হয় তারপর TV আছে হম অনেক হম smartphone আছে radio আছে একদম অনেক এরকম মাধ্যম আছে যেগুলোর মানে যেগুলো থেকে আমরা খবর সম্পর্কে জানতে পারি কোথায় কি হচ্ছে হম কোথায় আহ কোথায় আজ নতুন কোথায় কি হলো বাইরে weather কিরকম আহ কেরকম মানে আমাদের বাড়ছে না কমছে পুরো জিনিসটা হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু তথ্যাবলী বর্তমানের ঘটনাগুলোকেই কিন্তু আহ খবর একদম একদম এর মাধ্যমের দ্বারা কিন্তু আমরা জানতে পারি একদম একদম একদম তো আমি আহ বিবেককে বলবো যে একটু যাতে আমাদের সাথে উম মানে খবরের ব্যাপারে কিছু বলে যে খবর সম্পর্কে তার কি ধারণা বা তার কি তো অবশ্য আমি ধারণা share করবো তার আগে সকলকে আহ good morning তোমাকেও আর তার সাথে সাথে অবশ্যই good morning আজকে আহ তোমার সাথে এই বিষয়টি share করতে পারছি তার জন্য অনেক আহ মানে

আমরা তো আমরা চাই আমাদের আলোচনাটা যাতে খুবই ভালো তো হয় এটা নিয়ে তোমার যতটা তো দেখো জানা আছে সেটা তুমি আমার সাথে share করো আমরাও তোমার সাথে করবো হ্যাঁ একদম খবরের পুঙ্খানুপুঙ্খ একদম একদম যেহেতু সংবাদ মাধ্যম একটা বৃহৎ পরিসর মাধ্যম যেটা কিন্তু আমরা কয়েক মিনিট বা কয়েক ঘন্টার আলোচনাতে হয়তো আমরা পুরোটা cover হ্যাঁ করতে পারবো না কিন্তু তাও পারবো না হ্যাঁ short form এ হচ্ছে আমরা

বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে চলেছে বা ঘটছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি বা করব এবং জানব এবারে যে একদম মাধ্যমের দ্বারা সে খবরগুলো আমরা পেয়ে থাকি সেটাই কিন্তু সংবাদ মাধ্যম বা সংবাদ এই সংবাদটা একদম ধরো তোমাকে আমি কোন কিছু একটা কোথাও ঘটল বা একটা খেলার খবর বলছি এই জানিস তো আজকে বিরাট কোহলি century করেছে এই যে তোমাকে আমি জানালাম মুখের ভাষার মাধ্যমে এটাও একটা খবর হতে পারে আবার আহ mainly আমাদের newspaper লেখার মাধ্যমে আছে যেগুলো সকালে প্রতিদিন প্রত্যেকদিন সবার বাড়িতে পৌঁছে যায় আবার তার সাথে সাথে রয়েছে radio TV যেগুলো তুমি একটু আগে আলোচনা করছিলে বা করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই আমাদের কিন্তু আহ খবর বা এই তথ্য এগুলো কিন্তু জানার জন্য আমাদের সংবাদ মাধ্যমটাকে এই বাঁছতে হবে এগুলো আমরা কিন্তু social media আর মাধ্যমে পাবো না কারণ সব বিষয়ের জন্য প্রত্যেকটা বিভাগ থাকে যেমন তুমি entertain হতে চাও তার জন্য দেখো আহ বিভিন্ন ধরনের আহ cinema আর channel রয়েছে এত বড় বড় social media platform রয়েছে সেখান থেকে তার জন্য হম হম হম তুমি education নিতে চাও তার জন্য application রয়েছে বিভিন্ন ধরনের হম হম আহ শিক্ষামূলক আহ apps রয়েছে সেগুলোর দ্বারা আবার তেমনই news এর জন্য কিন্তু আমাদেরকে আহ সেই পরিসরটা বাছতে হবে যেখানের থেকে আমরা তথ্যগুলো specially পেয়ে থাকি তো লিপিকা এখানে তোমাকে বলতে চাই হম হম তোমার পছন্দের আহ খবর এর মাধ্যম কোনটি? মানে খবরের কাগজ না radio না TV আমি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

মানুষের জ্ঞান বৃদ্ধির নতুন নতুন হিসেবে হ্যাঁ যদি খবরের কাগজের কথা বলো আজকে মানুষের ধরো মানুষের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লিপিকা হম আহ খবরের কাগজের কথা যদি বলি তাহলে কি দেখব বলতো যে খবরের কাগজ কিন্তু আজকে মানুষের হাতে time খুব কম মানুষ ব্যস্ত মানে তাদের হম আহ এমনও দেখা যাচ্ছে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে তারা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 যে audio visual মাধ্যম কিন্তু আমাদের কাছে best মাধ্যম যেটা তোমার কিন্তু অবশ্যই বাছাই করা জায়গা যে আমরা খবরটা দেখবো

Clear করার জন্যই কিন্তু আমাদের মনে হয় যে audio visual মাধ্যম যেটা education system এর মধ্যেও এসেছে smart classroom রূপে হম হম অবশ্য audio visual মাধ্যমটা কিন্তু best আমারও এটা মনে হয়

একদম একদম এই খবর না দেখলে সব উম সত্যি কথা বলতে আমাদের দেশের কিংবা দেশের বাইরে বলো কিংবা আমি বলছি ধরো মহাকাশে কিংবা আহ এতে কোথায় কি হচ্ছে আহ চাঁদ সম্পর্কে কিংবা মঙ্গোল গ্রহ সম্পর্কে তুমি দেখো এগুলো আমাদের পক্ষে তো আমাদের পক্ষে মানে সংবাদ মাধ্যম ছাড়া জানা তো সম্ভব নই না কারণ এগুলো না তুমি জানতে পারবে না আমি জানতে পারবো একমাত্র সংবাদ একটাই মাধ্যম যে যার এতে আমরা জানতে পারি জিনিস মানে কোথায় কি হচ্ছে দেশের বাইরে কোথায় কি হচ্ছে কিংবা আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কোথায় কি হচ্ছে তাই না বলো?

এবার তুমি office এর মধ্যে যখনই কিন্তু in করছো তোমার just ওখানে lunch টাও হচ্ছে তার বাইরে বেরিয়ে না office এর মধ্যেই থাকে canteen থাকে তো সেখানেও কিন্তু মানুষের মধ্যে তাদের কাজের pressure tention নিয়ে কিন্তু সেই সব বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়ে উঠছে না ফলে কি হচ্ছে মানে তুমি সারাদিন কিন্তু ব্যস্ততার পরে বাড়িতে এসে ক্লান্ত হয়ে পরছো ঘুমিয়ে পরছো

তো অবশ্যই তার জন্য কিন্তু আমাদের এই তুমি যেগুলো এখন বললে যে আমি office এ বসে কিন্তু মহাকাশ সম্পর্কে জানতে পারবো না আবার আহ office এ বসে আমি রাজনীতি সম্পর্কেও জানতে পারবো না তো আমাদেরকে কিন্তু specially কিছু কিছু part থাকে যে part গুলোর জন্য কিন্তু অবশ্যই আমাদের আহ news মাধ্যমটিকে বাছতে হয় আর তোমার বাছায় করা মাধ্যমটি একদম আমি অবশ্যই বলবো খুব ভালো একটা মাধ্যম এবং তুমি যে news দেখছো এতে কিন্তু তোমার এর পাশাপাশি অনেক কিছু আহ লাভও হয়ে যায় তাই এটা প্রত্যেকের কাছে একটা আহ তুলে ধরার মত বিষয় বা জায়গা থাকছে দেখো এখানে সকলকে খবর কিন্তু প্রতিনিয়ত আধা ঘন্টা হলেও সময় বার করে কিন্তু দেখা বা পড়া বা দেখা শোনা দুটো একসঙ্গে কিন্তু উচিত তার কারণ আহ আমাদের কিন্তু অনেক কিছু অনেক কিছু বিশেষ করে যেগুলো আহ মানে general Knowledge সেগুলোও কিন্তু আমাদের বাড়ানোর জন্য খবর দেখতে হবে কারণ আমরা তবেই বাস্তবে কি কি ঘটলো তার সাথে আহ সংযুক্ত হতে পারবো সেই বিষয়ে জানতে পারবো এবং সেই সমস্ত বিষয়গুলোর সম্পর্কে পরিচয় আহ আমাদের ঘটবে

একদম আমাদের মানে ধরো খবর মানে খবর কিংবা খবরের সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন এই সেগুলো কি বলতো শুধুমাত্র যে কোথায় কি হচ্ছে সেই সমন্ধে জানতে পারছি এটা না আমাদের জ্ঞান বৃদ্ধি করে খবর মানে যে ধরো আমাদের নতুন নতুন খবর কাগজের মধ্যেই দেখবে নতুন নতুন শব্দ যেগুলো আমাদের হয়তো আমরা আহ চলিতকথায় সেগুলো অন্য ভাবে প্রকাশ করি কিন্তু আমাদের নতুন নতুন অনেক শব্দের সাথে পরিচয় হয় যেগুলো আমরা আমরা মানে হয়তো জানা হয় না কিংবা আমরা হয়তো মানে প্রচলিত কোথায় ওগুলো use ও করি না যেগুলো আমাদের অনেক অনেক কিছু আমাদের লাভ হয় যেমন অনেক কিছু সম্মন্ধে জানতে পারি আহ আমি যদি কোনো পড়াশোনার platform এ থাকি ধরো সেখানে আমার newspaper এ অনেক কিছু অনেকটা সাহায্য হয় অবশ্যই তুমি তারপর এটা শুধু হ্যাঁ একদম উম মানে তুমি ধরো একটা নতুন জিনিস সম্পর্কে আজকে জানলে সেটা যে ঠিক জানলে কিংবা সেটা যে মানে তোমার কাছে ঠিক জিনিসটা এসে পৌঁছলো তুমি পরে সেই সম্পর্কে জ্ঞানটা না অন্য কারোর সাথে যারা জানেনা তাদের সাথে share করতে পারবে জিনিসগুলো মানে platform কিন্তু বলতে পারো একটা জায়গা তৈরী করছে newspaper অবশ্যই আবার দেখা যাবে ধরো আহ যেহেতু আমরা খবরের সাথে যদি মানে যুক্ত না থাকি এখানে একটা খুব funny point থাকে অনেক সময় নিজেদেরই অপমান বোধ হয়ে যাই যে আমরা এটা জানি না

এটা ঘটেছে মানে একটা লোকের সামনে কিন্তু আহ দেখো তোমাকে স্বাভাবিক সবসময় কিন্তু আমাদেরকে তখনই আমরা overall সব দিক থেকে knowledge হতে পারবো বা আমাদের কাছে সমস্ত কিছু খবর যখন থাকবে

আমাদেরকে smart করে তুলতে হবে অবশ্যই তার জন্য কিন্তু দেখো আমাদের সংবাদপত্র নিয়ম করে লিপিকা পড়া উচিত এটা আমার personally মনে হয় তো একদম সংবাদপত্র দেখো সংবাদপত্র বিভিন্নরকম ভাবে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে অবশ্যই আমাদেরকে আহ একটা যে মানুষ প্রত্যেকটা আমরা যে human being আমাদের কিন্তু প্রত্যেকের উপরে এর একটা প্রভাব রয়েছে আমি যদি আজকে তুমি যেটা বলছিলে যে আমি যদি student হয় as a student কিন্তু আমার কাছে কিন্তু অনেক অনেক criteria থাকছে খবরের paper থেকে নিজেদেরকে improve করারও তুমি দেখো আহ আমরা কিছু কিছু খবরের paper এর দ্বারাই কিন্তু আহ যারা চাকরির জন্য ছুটছে সেটাও কিন্তু newspaper এর মাধ্যমে কিছু কিছু এখনো পর্যন্ত job থাকে যেগুলো only for newspaper এ দেয় তাদের আহ বিজ্ঞপ্তিগুলো তাহলে সেখান থেকে students দের সুবিধা হচ্ছে আবার students জন্য আরেকটা বিষয় থাকে যারা competitive exam এ বসছে যেখানে প্রচুর highly competition এখন সেখানে কিন্তু অনেক কোন দেশে কোন রাজ্যে দেখো একটা সংবাদ যখন আমরা দেখছি বা পড়ছি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 আমাদের দেশের বাইরে সব সমস্ত আশেপাশের দেশ যেমন মানে দেশের কোথায় কি সেগুলো সম্পর্কেও আমাদের সমস্তটা জানা হয় না All এখানে থাকছে সমস্তকিছু জিনিস কিন্তু আমরা একটা মাধ্যম থেকেই পেয়ে যাচ্ছি তো আমরা যদি সময় খুব কম থাকে আমি বলবো আমাদের recap আছে মানে একদম short highlights গুলো দেখানো হয় পঞ্চাশটা একশোটা দেখো দেখো না অনেক সময় হয় পাঁচ মিনিটে পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ

তো আমরা কিন্তু এর মাধ্যমেও কিন্তু অনেকটা নিজেদের knowledge বাড়াতে পারবো বিশেষ করে যদি আরেকটা part আমি এখানে তুলি আহ দেখো যারা কৃষক যারা কৃষিকাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু খবর পরে কিন্তু লাভ হয় তোমার কি মনে হয় লাভ হয় তো? হ্যাঁ একদম কারণ তুমি দেখো না এখনই তুমি আহ এই যে আহ খবরে যে weather কিংবা আমাদের যে আবহাওয়া সম্পর্কে বিভিন্ন ধরণের ইয়ে গুলো দেয় কারণ কালকে কিরকম weather থাকবে সেটা আমার পক্ষে এই আহ খবরের মাধ্যম ছাড়া আমার পক্ষে জানা সম্ভব নই কালকে কেরকম weather থাকবে সে অনুযায় মানে যারা কৃষক কিংবা যারা চাষবাসের সঙ্গে যুক্ত তাদের পক্ষে না একটু হলেও সুবিধা হয় জিনিসগুলো এর থেকে একটু মানে বাঁচা যাই পুরোপুরি বলবো না যে তারা ইয়ে হয়ে যাই কিন্তু সচেতন তো হতে পারে না তুমি শুধু কৃষক কেন তুমি ধরো কোনো উম জাহাজের নায় এরা বলো যারা আহ মানে এই উম জিনিস পত্র আদানপ্রদানে আমি কৃষকদের কেন তুললাম আর আমি কৃষকদের কথাটা বলতে তুমি একদম correct point টাতেই গেছো দেখো কোনো একটা আহ উম চাষ তারা করছে বর্তমানে ফসল ফলাচ্ছে যেটাতে হয়তো মানে জলসেচের প্রয়োজন কিন্তু জলের পরিমান কম লাগে বা বেশি লাগে তাহলে ধরো একটা কৃষক আবার হয়তো কি করলো আহ জমিতে আজকে সার প্রয়োগ করতে হবে বা আহ কীটনাশক প্রয়োগ করতে হবে এরপর সে যদি ওই weather report টা দেখে নেই তাহলে কি হবে তার কাছে সে বুঝতে পারবে যে আমার এই সময়ে আজকের দিনটা আমি দেখেই সারটা প্রয়োগ করবো কারণ বৃষ্টি হলে পুরোটা ধোয়া হয়ে চলে যাবে গাছের কোনো কাজে লাগবে না

বৃষ্টিপাত করতে হয় অযথা তাকে খরচা করিয়ে Extra জলসেচ করার প্রয়োজন হবে না বৃষ্টির জলে কাজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম একটা good point ছিল আমি ওই জন্য কৃষিকাজটাকে তুলে ধরলাম তারপরে মানে আরেকটা আমি তোমাকে point বলতে চাই দেখো আহ ধরো সরকার থেকে এখন যে কৃষকদের জন্য যে ধরণের উম মানে সাহায্যগুলো পাওয়া যাই সেগুলোও কিন্তু তারা দেখবে news কিংবা খবরের মাধ্যমে জানতে পারে তারা এই যে অনেক ধরণের কৃষিবিকাশ যোজনা আছে কিংবা তারা যে অনেক কিছুর থেকে help পায় বা মানে মাসে মাসে বলো বছরে বলো অনেকটা আহ মানে কিছুটা আর্থিক সাহায্য পায় সেগুলোও কিন্তু তারা এই খবরের মাধ্যমেই জানতে পারে অবশ্যই তাই না? তো আহ অবশ্যই একদমই তাই তো সেই বিষয়টাই হচ্ছে আহ বলার লিপিকা এখানে যে আহ যারা কৃষক দেখো আমরা জানি আমাদের দেশে আহ মাটিতে সব থেকে বেশিক্ষণ কিন্তু time spend করে দুই শ্রেণীর দল মানে মানুষরা দুই শ্রেণীর বলতে দুই পেশাতে আহ নিযুক্ত মানুষেরা তারা একটা হল আমাদের দেশের সেনা জাওয়ান আরেকটা হল আহ আমাদের দেশের কৃষক যাদের actual কিন্তু আহ না থাকে ঘুম বা না

তারা দেখবে তুমি সকালবেলা আমাদের থেকে আগে ঘুম থেকে উঠছে উঠে সোজা চলে গেলো আহ কৃষি জমিতে একদম সোজা তারা কিন্তু ওই মাঠের মধ্যে তাদের খাওয়া দাওয়া সবকিছু তারপর আবার তারা আসছে বাড়িতে বাড়িতে এসে তারা কি করছে আহ তোমার খাওয়া দাওয়া করছে রাত্রে বেলায় তো এই কৃষকরাও যদি কোনো মতে আহ একটু newspaper বা এখনকার দিনে smartphone টা সকলের কাছেই থাকে সে কৃষক হোক বা student সবার কাছে তো একদম একটু যদি সময় বের করে এই জায়গাগুলোতে focus করে তাদের অন্য সব অন্য entertainment যারা করছে অন্য entertain এর সাথে যুক্ত আছে থাকুক কিন্তু তাদের কিন্তু এটা আমার আহ ভীষণভাবে মনে হয় খুব একটা বেশি profitable ই হবে এটা কিন্তু আমি personally মনে করি লিপিকা

উম একদম ঠিকই বলেছো তুমি কারণ এই point টা কি বলতো মানে news এর যে আসলে যারা যারা মানে সত্যি তারা এইগুলো নিয়ে তাদের খুব সাহায্য হচ্ছে বলতে গেলে একমাত্র না মানে প্রথমেই আমি আসবো কৃষকটাই কারণ সত্যি ওদের অনেকটা সাহায্য হয় এটার জন্য একদম ধরো তাহলে আমাদের news এর যে কতটা আহ কতখানি গুরুত্ত্ব সেটা কিন্তু দেখো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি এবং মানবজীবনের ওপরে কতটা প্রভাব ফেলছে সেটাও আমরা বুঝতে পারছি তো অবশ্যই লিপিকা এখানে একটা ব্যাপার থাকছে দেখো আমরা আহ যেহেতু পর্বপর্বে আমরা আলোচনা করবো step by step ধাপে ধাপে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলার চেষ্টা করবো তোমাকে যে আমরা একটা আলোচনা করে নিয়েছি already আহ এর পরবর্তী পর্বগুলোতে কিন্তু আমরা আলোচনা করবো আহ বিভিন্ন ধরণের আহ চাষাবাদ যুক্ত ধরো পরবর্তীতে সুবিধা কি ও সুবিধা রয়েছে news এ তার সাহে সাথে আমরা জানবো মানুষজীবনের এই impact তারপরে বিভিন্ন ধরণের যে news টা জানার যে মানে আমাদের আমাদের কাছে নিউজ পৌঁছে দেওয়ার যে যেগুলো মাধ্যমগুলো আছে সেগুলোর সেগুলো যে আসলেই মানে আমাদের সঠিক জিনিসগুলো জানাচ্ছে কিনা কিংবা তাদের থেকে কি আমরা সুবিধা অসুবিধা পাচ্ছি কিংবা সেগুলো যে আমাদের জীবনে কি প্রভাব ফেলছে সব কিছু নিয়েই আমরা এরপরে আলোচনা করবো অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা থাকবেই আর totally আজকের দেখো topic সংবাদ মাধ্যম আর এই খবর কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকটা বেশি আহ মানে একটা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

আমরা কোথায় কি হচ্ছে এগুলো আমাদের জ্ঞান অর্জনে সাহায্য করবে সেটা যদি তার দেখবে নিজে নিজেই সেটার প্রতি একটা interest তৈরি হয়ে যায় তাকে মানে বাড়ির লোকেদের এগুলো করতে হবে যে মানে তাদেরকে একটু ছোট থেকে খবর জিনিসটা কি কিংবা খবর থেকে আমরা কি পাচ্ছি শুধু TV তে মানে খবর ছাড়াও যেগুলো আছে সেগুলোতে শুধু ইয়ে না করেতে মানে TV ইর মধ্যে খবরটাও তাদেরকে পরিচিত করা খবরের বিভিন্ন ধরনের channel গুলো তাদেরকে দেখানো তাই না বলো? এটাই হচ্ছে আমাদের আহ সবথেকে বেশি profitable হবে কিন্তু

একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসবো আমাদের আলোচনায় কারণ তুমি তো অবশ্যই আরো আলোচনার topic এ একদম news নিয়ে আলোচনার কোনো মানে news কিংবা খবর নিয়ে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 আচ্ছা আমরা এই ইয়েতে শিখলাম বলতে দেখো আমরা প্রথমে জিনিসটা জানলাম যে news এর আসলে দরকারটা কি? মানে আমাদের কাছে news কিংবা খবরের যে কি দরকার আমাদের জীবনে সেটা উম

তুমি হচ্ছে এখানে শেখার বা বলার আমাদের যত রকমের যে বিষয়বস্তু গুলো নিয়ে আমরা আলোচনা করেছি সে সমস্ত বিষয়বস্তুগুলোকে focus করা উচিত আমাদের প্রত্যেকের মধ্যে অভ্যাসটা তৈরি করা উচিত প্রতিদিন খাওয়া-দাওয়ার সাথে সাথে যে রকম যা অভ্যাসগুলো রয়েছে সবগুলোই তোমার কি মতামত?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 আহ খবর কাগজ পড়ুক radio শুনুক কিন্তু সে যাতে একটু খবরের সাথে পরিচিত থাকে তাই না? বলছি ভাই একবার আই উপরে তারাতারি আই জলদি আই আই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 এবং যেখানে আমরা আহ জানবো আজকে যে আমাদের আহ কি সুবিধা রয়েছে আবার কি অসুবিধা রয়েছে কারণ এখন অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে যে news নিয়ে এত কথা শুনলাম তো আমাদের সুবিধাটা কি তো অবশ্যই আমরা একটা জায়গার মধ্যে total সুবিধা এবং তার অসুবিধা গুলো আলোচনা করব এবং সে পর্বটিতে অনেক কিছু থাকবে জানার বোঝার এবং আপনার decision আপনার হাতেই থাকবে যে সত্যিই কি news পড়াটা আমাদের দরকার না, দরকারই নয় তো আজকের মতো এই পর্বটিতে এখানেই আমরা আহ শেষ করছি এবং পরবর্তী পর্বতে আবার দেখা হবে আমার এবং লিপিকার সাথে তো এখানেই আমরা শেষ করলাম ধন্যবাদ। নমস্কার ভাই কিরম আছিস? হ্যা ঠিক. আছি বল যুই কিরম আছিস?

ঘরে সবাই ঠিক আছে.

হ্যা তাহলে ভাই তোর থেকে কিছু জিজ্ঞাসা করার ছিল ভাই, ব্যাংকের ব্যাপারে.

কেন বলছি তো ব্যাংকে ট্যাংকে যাস যাওয়া আওয়া করিস.

এ ভাই রে আমার না কি হলো বলতো কালকে.

আমার কাছে টাকা ছিল বুঝেছিস আমার পকেটে আড়াই হাজার টাকা ছিল.

একটা দু হাজার টাকার নোট ছিল একটা পাচশো পাচশো নোট ছিল.

আমার প্যান্টে ছিল আমি খুলে রেখে গেছি আমি ভুল করে পয়সাটা পকেটে রেখে দিয়েছি আমার মা ভুল করে কেচে দিয়েছে প্যান্টটাকে আমার পয়সাটা না ছিঁড়ে গেছে ভাই. আমি দেখলাম না যখন যখন পুরো প্যান্ট ফ্যান্ট শুকিয়ে গেলো তাহলে পকেটে হাত ঢুকিয়ে দেখলাম কি ছিড়ে গেছে পাশো টাকাটা ঠিক আছে ঐটা তো চলে যাবে, শুখিয়ে উখিয়ে যা দু হাজার টাকার নোট যা ছিল না, শোন্ দুটোই change করে নিবি আমি যেটা আছি সেটা রাখ দু হাজারটা যে ছিঁড়েছে রং টা উঠে যায়নি তো, রং না র রং উঠিনি, আচ্ছা রং উঠিনি ঠিক আছে আহ মানে ক খানা ভাঁজ হয়েছে. ভাঁজ ভাঁজ ওই ভাঁজ অনেক খানা ছিল তাহলে আমি ভাঁজটা খুলছিলিয়াম একটা ছিড়ে গাছে তাই আর খুলিনি.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

ওই টাকে প্রথমে আর একদম পাতলা একটা কাগজ ছিড়ে ঠিক আছে যেই জায়গাটা ছিড়েছে দাগ দাগ যেই জায়গাটা আছে ওর উপর দিয়ে লাগিয়ে দিবি. টা সাদা কাগজে লাগবি এপিঠ আর ও পিঠ দুই দিকে সাদা কাগজ লাগাবি লাগিয়ে তুই কোথায় . আমের branch টা আছে এলাহাবাদ ব্যাঙ্ক আমার branch টা পিকনিক গার্ডেন এ. ওখানে জাবি হ্যা পাবি ঠিক আছে ও গিয়ে এই সব প্রায় সমাধান ঠিক আছে ওখানে যাবি গিয়ে বলবি sir এইরম এইরম.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

আর একটা আধার ইয়ে passbook তা নিয়ে চলে যাবি আর একটা আধার কার্ড নিয়ে চলে আসবি চলে যাবি.

হ্যা তখন উপায় কি আহ এই নোটটা চলছে না. অরে ব্যাংকের বব্যাংকের কোনো ঠিকই নেই যা তাই.

এর জন্যই বললাম ওখানে আমি থাকবেন আমি গুড়িয়ে দিবো হ্যা.